এখানে একটি বড় টেল ট্রোল ট্যাক্স আছে।

যার সামনে তিন ধরনের সেমোই রয়েছে.

রাস্তার সাইডে কতগুলো গাছ আছে .

গেটের সামনে একটি পাকা রাস্তা আছে।

ব্যাঙ্কটির নাম কানারা ব্যাঙ্ক .

ব্যাংক -এর সামনে কতগুলো বাইক আছে।

আর সাইড -এ দু-তিনটে টেবিল -এর উপরে কিছু কাগজপাতি আছে।

গাড়ির সামনেটা খোলা অবস্থায় রয়েছে।

এখানে একটি বুদ্ধদেবের মূর্তি আছে।

তার পেছনে একটি ওয়াল আছে।

এখানে একটি বড় হাইরোড দেখা যাচ্ছে.

এখানে একটি বড়ো ব্রিজ দেখা যাচ্ছে।

তার পেছনে একটি দরজা দেখা যাচ্ছে .

তার সাইডে পাকা বারান্দা রয়েছে।

গয়নাগুলো সুন্দর থাকে থাকে সাজানো রয়েছে.

এখানে একটি বড়ো ঘর দেখা যাচ্ছে.

তাদের ওপরে কতগুলি জামাকাপড় ঝুলছে.

একটি চায়ের ফ্যাক্টরি দেখা যাচ্ছে।

দোকানটি সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে।

পিছনে একটি ইয়োগা পোস্টার রয়েছে।

একটি পাকা ছাদের ঘর রয়েছে।

উঠোনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে .